এবং খড়ের ছাউনি দিয়ে একটা ছোট্ট মতো ঘর দেখা যাচ্ছে।

এটা এটা শপিং মলের ছবি দেখা যাবে। এখানে লাইন দিয়ে অনেক জিনিসপত্র রাখা আছে।

একটা কুকুর শুয়ে আছে এবং একদিকে দুটো বাইক দাঁড় করানো আছে উপরে সাদা রঙের আকাশ দেখা যাচ্ছে।

এখানে একটি নৃত্য পরিবেশন হচ্ছে নজন নৃত্যটি পরিবেশন করছে।

এটি একটি মাছ বাজারের ছবি দেখা যাচ্ছে। সামনে একটি লোক বসে আছে সাদা রঙের জামা সাদা রঙের প্যান্ট পড়ে।

এ তার মধ্যে একজন সাদা রঙের একটা গেঞ্জি পড়ে আছে বাকি অনেকগুলো লোক আছে দড়ি দেখা যাচ্ছে পিছন দিকে আকাশ দেখা যাচ্ছে।